তিন চার পাঁচ ছয় আরো মানুষ রয়েছে।

এই অফিস টি অনেক বড় এবং উপরে অনেকগুলি ফ্যান লাগানো রয়েছে ফ্যান গুলিও দেখতে অনেক বড় ।

একটি বড় ডাব গাছ আছে । আর এপারে গ্রিল দিয়ে আবারও একটা বড় বাগান করা আছে ।

আর এটি আদিম আগেকার দিনের--

একটি সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। আরেকটি লোক দাঁড়িয়ে আছে।

তিনি এ.টি.এম থেকে কিছু বের করবে বলে --

দুটো পিছনে বড় গাছ আছে সামনে ছোট ছোট গাছ আছে।